সামনে অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে এবং ভেতরে কিছু অনুষ্ঠান চলছে।

উম অনেক ধ অনেক অনেক বদ্রি পাখি রাখা আছে হলুদ সবুজ সাদা আকাশি কালো অনেক রাখা আছে নিচে একটি বাটিতে--

এখানে একটি স্টেজে প্রোগ্রাম হচ্ছে যেখানে তিনজন মহিলা স্টেজ -এ উঠে নাচ করছে।